নিচে টাইলস লাগানো আছে।

এখানে সুন্দর করে একটি প্যান্ডেল লাগানো আছে।

আশেপাশে অনেক মানুষও আছে।

চারিপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

একটি এখানে ঢালাই করানো আছে।